ছবিতে ক অনেকগুলো বিল্ডিং দেকা যাচ্ছে।

ছবিতে একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

ছবিতে একটি দোকান দেখা যাচ্ছে স্টার সিমেন্টের।

ছবিতে একটি কেক দেখা যাচ্ছে।

ছবিতে কয়েকটি ইলেকট্রিক লাইন এর তার দেখা যাচ্ছে।

ছবিতে একটি বাইকের লাইট দেখা যাচ্ছে।

ছবিতে একটি চেয়ার দেখা যাচ্ছে।

ছবিতে কয়েকটি বালা দেখা যাচ্ছে।

ছবিতে একটি দোকান দেখা যাচ্চে।

ছবিতে একটি গর দেখা যাচ্ছে।

ছবিতে অনেকগুলো সাজনের ফেসওয়াশ দেখা যাচ্ছে।

ছবিতে একটি বড় উম বসনের উম বারান্দা দেখা যাচ্ছে।

ছবিতে কিছু চিপসের প্যাকেট দেখা যাচ্ছে।